এখানে সাদা সাদা পোল্টি মুরগি ই কয়েকটি এ এ বসে আছে কয়েকজন হাঁটাচলা কর--

এবং ও-ও-ও-ও প্রচুর ও নোংরা জায়গাটি এবং পিছন দিকে --

ও ও ও ও সবজি ও আমরা এখানে দেখতে পাচ্ছি চারিদিকে।